এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি একটি অডিটোরিয়াম বিল্ডিং ।

নিচে রয়েছে অনেক যন্ত্রপাতি এলোমেলোভাবে।

দেখা যাচ্ছে দু তিনটি প্রতীক্ষালয়।

রোডের পাশ দিয়েই রয়েছে বড় বড় বিল্ডিং ।

ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি গেট ।

দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে।

এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি একটি দোতালা প্রশাসনিক ভবন।

এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি খেলার মাঠ।

বসার জন্য আছে সোফা ।

পাশেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে।